আমার ব্রেক -টা আবার আ কাজ করছিলো না।

ওটা-আ-আ আমি পারবো না যতদূর মনে হচ্ছে। তাও চেষ্টা করবো ।

আমি ক্যামেরা -তে ক্যাপচার করেছি। তো ওইটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল খ্রিস্টান বিয়ে।

ও- আমি একাই গেছিলাম। আমার একটু স্পা আর ফেসিয়াল করানোর ছিল। তো ওরা-আ একটু রেঞ্জ -টা বেশি নেয়। বাট ।

তো দিওয়ালি ছিল। তো তার আগেরদিন কিছু ড্রাই ফুডস কিনতে গেছিলাম।

অনেকদিন পরে সায়েন্স সিটি -র পাশ দিয়ে যাচ্ছিলাম। তো সায়েন্স সিটি -র পাশ দিয়ে গেলেই তখন পেছনের যে বিল্ডিং -টা যেটা দুটো বিল্ডিং -কে একটা সুইমিং পুল দিয়ে জোড়া আছে--

এরপর ব্যাঙ্ক -এ গেলাম। প্রচুর কাজবাজ ছিল ব্যাঙ্ক -এ।